আর এই ঘরের মইধ্যে অনেকগুলা চেয়ার এবং টুল দেখতে পাওয়া যাচ্ছে।

আর এই বিল্ডিংটি মন্দির বা মসজিদের মতো।

আর এই বিল্ডিংগের সামোনে একটা বড়ো কালি জাগা আছে।

আরো কয়েকটি কেলনা জাতীয় জিনিস দেকা যাইতেসে।

চায়ের দুকানের বিতরে একজন মানুষ বসে ও দাঁড়িয়ে আছে।

দোকানের বিতরে একজন মানুষ বসে আছেন।

নিমবুপানি আরো মাজার মতো কয়েকটা জিনিস দেখা যাচ্ছে।

আর নীচের মধ্যে অনেকটা জিনিস এবং যন্ত্রপাতি দেখা যাচ্ছে।

এই ছবিটির মদ্যে একটি দুকান ঘরের দৃশ্য দেখা যাচ্ছে।

এই ঘরের ভিতরে একটি শোকেজও আছে।

আর এখানে কয়েকটুথ কয়েকটি স ফ্রিজের তারিয়া দেখা যাচ্ছে।

অনেকগুলা জার্মানির জার্মোনিস অস্ত্র দেখতে পাচ্ছি।

আর এই দুকানের মধ্যে অনেকগুলা আ-আইটেমস দেখতে পাওয়া যাচ্ছে।

একটি টেবিল রয়েছে দোকানের উপরে দোকানের মদ্যে দুই তিনটা লেচুর প্যাকেট দেখতে পাওয়া যাচ্ছে।

ছামনের মদ্যে কয়েকটা চপ্পল দেখতে পাওয়া যাইতাসে।

ছোট ছোট আরো কয়েকটি লাইট আছে ঘরের ফ্লোরটি এলবে ঘরের ফ্লোরটি টাইলস লাগানো আছে।

একানে একটি এ একানে একটি বন্দর রয়েছে বাস স্টপ রয়েছে।

তার রাস্তার মধ্যে অনেকগুলা মানুষ দেকা যাচ্ছে।

পাশে কয়েকটা ছাত্র ছাত্রী আছে।

তাদের সামনের ডেস্কটিতে অনেকটা জিনিস দেখা যাচ্ছে।

এই চবিটির মধ্যে একটি বাঁশ বেতের ঘর দেকা যাচ্চে।

আর এই গরের মদ্যে অনেকগুলো তারিয়া রয়েচে।

একটি টেবুল প্যানও -ও লাগানো রয়েছে উপরের মধ্যে।

এই ছবিটির মধ্যে একটি বড়ো ইন্ডাস্ট্রির মতো দেখা যাইতেসে।

ছবিটির মধ্যে আরো কয়েকটা জমি কালি জমি দেখতে পাওয়া যাচ্ছে।

এই চৌকির মধ্যে দুইটা বেডকভার ও দুইটা বালিশ রয়েছে।

আর একটি মাটির পাত্র দেখতে পাওয়া যাচ্ছে।

আরো এখানে অনেকগুলা কাপড়ও দেখতে পাওয়া যাইতাছে ফ্যানও একটি লাগানো রয়েছে।

এটার মেশিনগুলি সবটাই জেরক্স মেশিন ।

আর এই জেরক্স মেশিনের ওপরে অনেকগুলি কাগজ বা একটি কার্টুন দেখা যাচ্ছে।

দেয়ালের মধ্যে একটি পোস্টারও লাগানো রয়েছে।